টেম্পো আছে একটা অটো দেখা যাচ্ছে।

জাগাটার পুরোটা কংক্রিট দিয়ে তৈরি।

একটা টিনের ঘর দুটা টিনের ঘর।

ডেস্কে তারা কাজ করছে।

এটা রবীন্দ্র ভবন এখানে একটা অ্যানথেম স্টার একাডেমি ও অনুষ্ঠান পক্ষ থেকে অনুষ্ঠান হবে।

কিছু ঘর দেখা যাচ্ছে।

একটা দরজা দেখা যাচ্ছে অনেক বড় যাতে পিত্তা দেওয়া যাবে।

ওটা ও লাল কালারের এ হলুদ কালারের বিল্ডিং ইটের রাস্তা আছে।

বিদ্যালয়টি দুই তালা সাদা রংয়ের ভিতরে ওটি সবটা।

ইয়েলো কালারের দরজালাটা কমলা কালারের।

ডাবলের ভিতরে দুটো সূচালোকার রড আছে একটা।

এটি একটি অন অনুবটী পাথরের জায়গায় একটি মানুষ পা তুলে দাঁড়িয়ে রয়েছে।

গাছ গাছে উঠে রয়েছে নীচে দেখা যাচ্ছে অনেক খাই আছে।

মানুষটি গ্রীন কালারের গেঞ্জি এবং হাফপ্যান্ট পরে রয়েছে কালো রঙ্গের।

সিঁড়ির দু-তিন তালা বিল্ডিং ।